এখানে শ্রমিকরা কাজে ব্যস্ত দেখা যাচ্ছে.

গায়ে দেওয়ার লেপ-কম্বল .

এবং ঢালাই দেওয়া জাগা আছে।

একটি দোকান ঘর দেখা যাচ্ছে।

বিভিন্ন কালারের রঙের বাতি এখানে দেখা যাচ্ছে.

কয়েকজন লোক দাঁড়িয়ে আছে .

একটি ঘর দেখা যাচ্ছে মনে হচ্ছে দোকান .

শ্যামা মেটান লেখা আছে দেখা যাচ্ছে এখানে.

সুন্দর বেলুন দিয়ে সাজানো রয়েছে .

ওপরে ছাদ সাদা রঙের নীচেও সাদা রঙের সুন্দরভাবে মেঝেটি।

একটি জায়গা মনে হচ্ছে টেবিল ।

ছাত্রছাত্রীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।

সামনে ঘোড়া মনে হচ্ছে যেন কোনো পূজার অনুষ্ঠান হচ্ছে।

ছোট একটি গাছ পাশে রয়েছে সামনে মাটিটা রয়েছে.

টেবিলের উপরে একটি প্লাস্টিকের বোতল --

নিচে মাটি পরিস্কার পরি-পরিচ্ছন্ন নেই .

কড়াইতে কি বসিয়েছে হাঁড়িতেও কি বসিয়েছে রান্না.

আর চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা .

সাদা দাগ টানা আছে মাদের মধ্যে। চাজ্জন আছে। একজন লাল ড্রেস ।

দুজন লোক বসে আছে সাদা ড্রেস পরে।

উঁচু পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে রং বে-বেরঙের কিছু ঝান্ডা .

কুয়াশাচ্ছন্ন এবং আকাশ দেখা যাচ্ছে।